আপনারা সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন--

কিসের মন্দির সেটা-আ ক্লিয়ার ভাবে লেখাটা বোঝা যাচ্ছে না কিন্তু যতটা মনে হচ্ছে এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির সামনে কিছু ঠাকুরের ছবি রাখা আছে আর মন্দিরটি দেখতে খুবই সুন্দর।

বিশেষত এটা একটা অনেক বড় বিল্ডিং আর রাস্তার পাশ দিয়ে দিয়ে কিছু লোক হাঁটাহাঁটি করছে সেটা দেখতে পাচ্ছেন।

দুটো টোটো যাও যাতায়াত করছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই |